ব্রীজের ওপরে অনেকে দাঁড়িয়ে রয়েছেন অনেকে যাতায়াত করছেন.

এবং এ গার্ডেনে রয়েছে অনেক সবুজ যুক্ত ঘাস এছাড়াও অনেক গাছপালা.

এখানের সামনের দেওয়ালে রাখা রয়েছে অনেকগুলি প্যাকেট .

কিছু খেজুরের প্যাকেট কিছু কাজুর প্যাকেট এছাড়াও রাখা রয়েছে কয়েকটি পুরস্কার.

এখানে পিচের একটি রাস্তা রয়েছে.

বাড়িগুলি বিভিন্ন রঙে রঙ করা.

তার উপরে রাখা রয়েছে একটি নর কঙ্কালকে.

উপরে রাখা রয়েছে অনেকগুলি বোতল যার মধ্যে রয়েছে ওষুধ।

এই স্কুলটির নাম গেলেন মোড় ইন্টারন্যাশনাল স্কুল .

এটি একটি জলের ফাবারা ।

তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটি ঝর্ণার জল.

শ্রী অষ্টবিনায়ক লটারি সেন্টারের সামনে রয়েছে একটি শোভাযাত্রা.

এবং এই শোভাযাত্রায় যে রথ গাড়িটি রয়েছে সেটিকে সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে .

একটি নদী এখানে প্রবাহিত হয়েছে যার দুধারে রয়েছে অনেকগুলি বাড়ি।

এই পেট্রোল পাম্পে অনেকগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং বাইক দাঁড়িয়ে রয়েছে.

এটি একটি হোটেল এই হোটেল -এ রাখা রয়েছে অনেক বসার জন্য সোফা এবং চেয়ার ।

এবং অনেকে বসে রয়েছেন।

বেডটিকে গোলাপি রঙের বেডশিট পড়ানো হয়েছে.

এই পার্কে রয়েছে একটি হাতি.

এটি একটি মুদির স্টোর ।

ঘর গুলি লাল রঙের সাজানো।

এবং পাশে রয়েছেন একটি সিঁড়ি।

এবং দুটি জানালা দুপাশে।

এই ফুলের বাগানে নানা রকম ফুলের গাছের চারা রয়েছে।

যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রয়েছে লাল রঙের গোলাপ সাদা রঙের গোলাপ।

তার ঠিক সামনে রয়েছে একটি দেওয়াল সেই দেওয়ালে রয়েছে একটি টি_ভি ।

এখানে নানা ধরনের মহিলাদের ছোট এবং বড়দের ড্রেস ঝুলিয়ে রাখা হয়েছে.

ড্রেসগুলি দেখতে অত্যন্ত সুন্দর লাগছে.

এটি একটি ক্লাসরুম এই ক্লাসরুমে রাখা রয়েছে অনেক বেঞ্চ .

এবং রয়ে বেঞ্চের উপরে রাখা রয়েছে ছাত্রদের ব্যাগ .

তার পাশের দেওয়ালে রয়েছে এ_পি_জে আব্দুল কালামের একটি ছবি লাগানো ফ্রেম .

এখানে হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠান যেখানে একটি স্টেজ রয়েছে স্টেজের উপরে দাঁড়িয়ে রয়েছেন অনেকে এবং বর কনে দুজনেই .

এই ডাইনিং হলটি খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে.

দেওয়ালটি সাদা এবং নীল রঙের তার পাশের দেওয়ালে লেখা রয়েছে নো পার্কিং বোর্ড .

এটি একটি গাড়ি সাড়াই করার কারখানা।

এবং এখানে দাঁড়িয়ে রয়েছেন দুটি মানুষ।

এখানে রাখা রয়েছে একটি বিমান।